এটাও একটা জিম খানার ফটো যেখানে একটা লোক জিম করতে অবস্থায় ফটো তুলেছে আমাদের এখানে জিম সালাতে জিম করতে অবস্থা ফটো অনেকেই তোলে।

এখানে দেখা যাচ্ছে যে এটা একটা জিম খানার ভেতরেই দেখা যাচ্ছে এবং পিছনে অনেক জিম এর সরঞ্জাম দেখতে পাওয়া যাচ্ছে অল্প অল্প।

এটা দেখতে পাওয়া যাচ্ছে এটা একটা রাস্তার সাআমনেঃ যেখানে একটা ব্যাঙ্কের এ.টি.এম মেশিন রয়েছে এ.টি.এম. স্টোর যেখান থেকে টাকা তোলা হয় মেশিন এর দ্বারা |